কিছু বড়ো গাছ কিছু গাছের পাতা-আ রাস্তাতে পড়ে রয়েছে-এ।

আশেপাশে অনেক পুরুষ অনেক মহিলা ছোটো ছোটো বাচ্চারা দাঁড়িয়ে রয়েছে চারপাশ বেলুন দিয়ে--

লাল এবং সাদা কালারের রং দিয়া হয়েছে আস --

মাটিতে ঢেলে ফুল বিক্রি করছে এখানে তাজা ফুল বিক্রি হয়।

খুবই সুন্দর দেখতে নদী থেকে মাছ ধরা হয়েছে স --

বড়ো গাছপালা দেখা যাচ্ছে দূরে--

ভিতরে একজন মহিলা প্রবেশ করেছে।

পুরুষেরা কাজ করছে কিছু বড়ো বড়ো জানালা দেখা যাচ --

সামনে জাতীয় পতাকা উত্তলিত হয়--